এটা একটি বাজারের ছবি যেখানে অনেক কটা কুমড়ো বিক্রি করার জন্য আনা হয়েছে কুমড়োগুলোর পাশে অনেক কটা বাক্সও আছে আর কুমড়ো আর বাক্সর সামনে একটি লোক ও দাঁড়িয়ে আছে।

এই ছবিটাতে কোলকাতার রাজ ভবনের গেট দেখা যাচ্ছে।

পেছনে একটি পাঁচিল আছে। যেটার গায়ে অনেক শ্যাওলা আছে। পাঁচিল জুড়েও গাছ লাগানো আছে। বাঘটা হেটে যা--

কিছু জন ওদের থেকে মাছ কিনছে।